মগ্ন রয়েছে এবং এটি কোনো একটি অনুষ্ঠানে হতে পারে।

তাদের পাপ ধুয়ে ফেলার জন্য--

আঃ পাপ ধুলায়ে দেওয়ার--

একটি দোকান দেখানো হয়েছে যেখানে বিভিন্ন রকমের খেলনা প্লাস্টিক এবং--

সবগুলো ছবিতে দেখা যাচ্ছে এবং--

টফি এবং সার্টিফিকেট দেখে লাগছে কেউ অনেক সাফল্য অর্জন করেছে এবং সাফল্যের চরম শিখরে উত্তীর্ণ হয়ে এত --

উপরের দেখানো ছবিতে এটি দেখে পাখার মতো লাগছে কালো কালার এর পাখা।

মানুষেরা বসবাস করছে এবং খালে হয়তো মৎস্যচাষ করা হয়।

দেখে মনে হচ্ছে এখানে মানুষ--

আ মানুষ রাতের বেলায় বেশি--

হতে পারে এটি অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট আশেপাশে--

একত্রিত হয়ে রাধাকৃষ্ণের ছবি--

যে ট্র্যাক থাকে সেটা দেখা যাছে এবং ডাস্টবিন রয়েছে সামনে মানুষও রয়েছে।

অনেকে ছোটখাতো দোকান দিয়ে থাকে এবং পাশে আই লাভ আগরতলা লেখা রয়েছে।

আশেপাশে লোহা রড দিয়ে ঘেরা দেওয়া হয়েছে।

আশেপাশে মানুষের ভিড় দেখে মনে হচ্ছে এখানে--

এখানে যে চিহ্নটি রয়েছে চিহ্নটির ধারা বোঝা যাচ্ছে এটি একটি হসপিটাল ।

উপরের ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো ধনী পরিবারের--

লাইটগুলো অনেকগুলো লাইট রয়েছে এবং--

কুমারী মধুতি রুপাশ্রী ট্রাইভাল রেস্ট হাউসটিতে--